তার ওপরে কাপড় গুলো ফুল দিয়ে সাজানো ছেলে বউটাও ছেলে আর বউটা চুপ করে দাঁড়িয়ে আছে তার চারপাশে।

এখানে বিয়ে বাড়ি হচ্ছে একটা ছেলে একটা বউ ও দাঁড়িয়ে আছে প্যান্ডেলের সামনে। ছে--